বাড়িতে বস থাকা তো হবে না বেকার বসে থেকে তো কোনো লাভ নেই। বড় হয়েছি কিছু তো করতেই হবে। তাইতো?

পড়াশোনা না করলে তো হবে না মানে উচ্চমাধ্যমিক টা তো দিতেই হবে। কম করে। উচ্চমাধ্যমিক তো কম সে কম না দিলে তো ওটা পড়াশোনার কোনো দামই থাকবে না তখন আর।

তারপরে যা করবে করবে। তাইতো? হম আমিও দেখি একটু কি করা যায়? আমি তো ভাবছিলাম যে এটা এখন military এর জন্য BSF এ নাম দেওয়া হচ্ছে সেটা তে নাম দিচ্ছিলাম। তখন দেখলো height তো ঠিকই আছে কিন্তু ধর আমি দৌড়ান ঝাঁপ তো ওতো করতে পারবো না। তার জন্য ওটা বাদ করে

ওহ তোর এখনও ঐটার ঐটার problem হচ্ছে দৌড়ানোর জন্য।

ডাক্তারে কি বলছে? ঠিক হবে না কি? ডাক্তার বলছে হবে কারণ এটা ধর একটা অসুখ কতদিনে ঠিক হবে কেউ বলতে পারছে না? তখন তো পরে তো আবার অসুবিধা হতে পারে বড় কিছু। হ্যাঁ অসুবিধা হতেও পারে কোনোকিছু বলার তো নেই। অসুখ যখন হয়ে গেছে তখন কিছু বলার নেই। হম তাহলে দৌড়োতে এ করতে তো কষ্ট আছে। হ্যাঁ তার জন্যই তো ওটা গন্ডগোল হয়। তাও এখন অনেকদিন সকালে দৌড়োতে যাই এখন খেলাধুলা করছি। পরে দেখছি কি করা যায়? কতদিন হলো ডাক্তার দেখা ডাক্তারে change কর অন্য ডাক্তার দেখা কি বলছে দেখ? ডাক্তার change করলেও তো ওগুলোই বলছে। একই বলছে সব ডাক্তারেই। মানে ওষুধ

ওষুধ তো এখন ওষুধ ছাড়া আমার চলবেই না মানে ওষুধ তো খেয়েছিস বলে খানিক ই করতে পারছিস চলতে পারছিস। হ্যাঁ ওষুধটার জন্যই চলতে পারছি। ওষুধটা বন্ধ করে দিলেই ধর

ধর এখন তো ধর আমি বাচ্চা হয়ে আছি, তো এখন খেলাধুলাটাও বন্ধ করছি না, খেলতে চলে যাচ্ছি। হ্যাঁ তখন তো বড় হলে তখন তো কোনো মাঠে ফাটে যদি

ওটার জন্যই তো এখন পড়াশোনা করছি। হ্যাঁ ওটাই না তাছাড়া তো তোর অনেক problem হবে তখন। হ্যাঁ অনেকই problem হবে। মাঠে ঘাটে তো ধর এইরকম অবস্থা থাকলে তখন মাঠে ঘাটে হ্যাঁ ওটার জন্যই এখন থেকে চিন্তা ভাবনা করছি। কি করে কাজ তাহলে তুই একটা তাহলে একটা তুই join কর। এখন থেকে কি করে plan করবো? এখন কেবল তো ten এ ten এ উঠলাম। এখন থেকে কি করা যায়? ওটা ভবিষ্যতে করবো। হ্যাঁ ওটাই বলছি আমি তোর হলে এখন তোর তুই যদি ই করিস তাহলে তোর বাবা আগে এখনই আসতে আসতে তো অনেক বড় হবে তখন ওখানটা। হ্যাঁ এখন ব্যবসা বলতে তোর আমার বাবারা দোকানটা আছে ওটা এখন চলছে কোনোরকমে। ওটা দেখি ভবিষ্যতে যদি ওটা না চলে তখন একটা কিছু করা যাবে।

ওটা ছোট দোকান না। ওটা তো ছোট দোকান আর তোকে একটা বড় দোকান করতে হবে তো। ওটা তো এখন করিনি এখন ওটা চলছে বলে ওটাই চলছে। এখানে যখন তখন একটা দেখি বড় কিছু করা যায়। হ্যাঁ ওখানে তো ধরলে ওখানে ঠিকাছে ছোট দোকান চলছে। তুই ধর বড় দোকান যদি করিস তুই তাহলে অন্য জায়গায় করতে হবে। সেই তোর কোথায় যে একটা জায়গা আছে বলছিলিস বাজারের ওখানে। হ্যাঁ বাজারের ওখানে তো একটা আছে ধর আগে পুরোনো বাড়ি ছিল। ওখানেও অনেকদিন থেকে ফাঁকা পরে আছে ওখানেও করলেও হবে। তো ওটা এখনো ভাবিনি করার কথা কারণ এইখানে অনেক চলছে। পরকালে না চলে তখন দেখা যাবে।

হ্যাঁ ভবিষ্যতে ওটা তখন দেখা যাবে। হ্যাঁ তাহলে এখন তুই পড়াশোনা তো ভালো করে কর। দেখ কি হচ্ছে তখন? তার জন্যই তো পড়াশোনা টা করছি। তুই সামনে ইয়ে আসছে তো project টা তো লিখতে হবে নচেৎ তখন আবার ইয়ে হয়ে জাবি তো। হ্যাঁ সেটাই তো বলছি তুই তো বলছিস বলছিস আবার project দিয়েছে। project তো করতে যেতে হবে।

exam টা নাহলে না দিলেও হবে কিন্তু project গুলো তো না করলেই তো fail হয়ে যাবো।

সেটা তো বটেই দেখি কবে যাই? project দিয়ে দিয়েছে। কবে নেবে? এই দশ তারিখের আগে নেবে ধরে নে। এত জলদি বলে দিয়েছে নিয়ে নেবে? হ্যাঁ আজ তো ধরে নে তিন চার তারিখ নাকি? আজকে দু তারিখ।

না আর বাকি গুলো তো দিয়ে দিয়েছে দু তিনটে বাকি আছে। সে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না আটদিনে তিনটে project যদি দেয় তাহলে হয়ে যাবে কিন্তু সেই এখনই যেতে হবে তাহলে থাকা যাবে না বেশিদিন আর। হ্যাঁ তুই যত তাড়াতাড়ি হয় চলে আয় তুই। Xerox টা নিয়ে নে নিয়ে তুই xerox করে একটু তখন নিয়ে নিবি। সেরকম হলে আমি আজকেই চলে যাবো তাহলে।

আবার সেই জমা দিতে হলে সেই কি প্রথম পৃষ্ঠায় কি দেয় যে একটা?

Main file গুলো কিনে নিতে হবে। সেটা বড় ব্যাপার নয় কিন্তু লেখ গিয়ে লিখতে হবে সেটাই। কারণ ভেবেছিলাম তো আমি আরও দশদিন বেড়াবো। আগে তো তোর এটা এটা বে বেড়াতে তো পাবি তখন এটা করেন এটা

Project টা দিয়েছে তো annual পরীক্ষার জন্যই তো দিতে হবে পরীক্ষা দেওয়ার পরে সেই আবার আরো আরেকটা পরীক্ষা দিতে হয়।

এবার তো আমাদের মাধ্যমিক এবার তো আর কোনো হবে না একটা test হবে মাধ্যমিক হবে তারপরে। Test টার পরে আরো বেশি চাপ হয়ে যাবে।

Test টা তেও মোটামুটি তোর ভালোই number আসবে না। তখন আরো ভালো করে পড়তে তো হবে।

Test এ যদি fail করে যাস তাহলে তো মাধমিকে পরীক্ষা দিতে পারবি না মাধমিকটা।

Number টাও কম হবে না কারণ দেখ এখনও তো অনেক দিন বাকি আছে test টা তেও। test আসতে আসতেই হয়ে যাবে অনেক মানে পুরো। মানে আবার বই গোটা বইটা কে ই করে নিতে হবে একবার দেখে নিতে হবে। না পড়াশোনা সবই করা আছে একবার করে নিলেই হবে। হম কোথায়? তুই তাহলে তুই আগে চলে আয় হ্যাঁ? নিয়ে তুই আমার বিকালবেলায় তুই আমার বাড়ি চলে আসিস। আমি বাড়িতেই থাকবো। আচ্ছা তাহলে আমি আজকেই চলে যাবো সন্ধেবেলাই। তারপরে কাল সকালে তোর যাওয়া যাবে না? কাল বিকেলে চলে যাবো। হ্যাঁ

হ্যাঁ ই ও ছেলেটাও কোথাও যেন গিয়েছে মনে হয় তার জন্য ওকে

হ্যাঁ ও তো আম আমার সাথেই বেড়াতে এসেছে ও। আমার না আমার বাড়িতে না আমার মামার পাশের বাড়িতে ওটা পিসির বাড়ি। ও এসেছে একসঙ্গেই তো এসেছিলাম আমরা।

হ্যাঁ আমরা দুজনেই এখানেই আছি এখন। ও ওর পিসির বাড়িতে আছে। ওকেও তাহলে আমি নিয়ে যাবো। হ্যাঁ ওকে বলবি ধর ফোন টা তো লাগছে না switch off বলছে ওর ফোনে charge নেই নাকি? ওর ফোন ভেঙে গেছে। ওহ তার জন্য ওকে ফোনে পাচ্ছি না। তুই তাহলে ওকে নিয়ে চলে আসিস তাহলে একসঙ্গে। হ্যাঁ ওকে নিয়ে চলে আসবো আমি একসঙ্গেই চলে যাবো। একসঙ্গেই তো এসেছি একসঙ্গেই যেতে হবে।

ঐদিকে ঠান্ডা কি রকম রে? ঠান্ডা বলতে তোর এখন একটু কমছে ধর season তো change হচ্ছে তখন তো এখন ঠান্ডা তো এখন কমবে। হ্যাঁ এখন তো আসতে আসতে তো গরম পড়তে লেগেছে। হ্যাঁ তো গরম পড়বে। এখন ধরো সোয়েটার টা সকালবেলাতেই পড়ি তাছাড়া তো আর পড়িনা একটু সকালে। সারাদিন বিকেলে তো আর কোনো অত ঠান্ডা লাগে না জামা পরেই

হ্যাঁ ওই রাতে বাড়িতে ঢুকে গেলে আর পড়ি না একটু বাইরের দিকে গেলে পড়ি। আর এখন বুঝতেই পারছিস বেড়াতে এসেছি বাইরের দিকে তো একটু যাবোই। এখন রাত্রে পড়ি আর সকালে পড়ি।

তাহলে হরিফ কে একটু বলে দিস হ্যাঁ? হ্যাঁ হরিফ কেও বলে দেব। বলিস tuition এ সেটা পরীক্ষা আছে বাংলাটা।

ওটা ধরলে কি বার আছে? শুক্রবার আছে, আজ কি বার? আজকে তো বুধবার পরশু হবে তাহলে।

ওটা কোনো বড় ব্যাপার না ওটা দেখে দিয়ে দেব। হ্যাঁ ওটা তো না পারলেও তখন দেখে দেখে দিয়ে দিলেও হবে। nine এর পরীক্ষা টা কেমন হয়েছিল তোর? Nine এর টা বেশ ভালো হয়েছিল। তোর কেমন হয়েছিল? আমি তো তোর nine এ তোর সঙ্গে দেখাই হয় নি।

হ্যাঁ ওরা তো nine এই আছে এখনও। হ্যাঁ nine এর পরীক্ষার সময় তো অনেক মানে lockdown এর সময় মানে তখনই তো lockdown পড়লো মানে আমাদের পরীক্ষা টাও হলো। Lockdown তো এমন সময় পরে গেলো সেই তখন তো school ফিসকুল সব বন্ধ ছিল তার জন্য পড়াশোনা টা খালি সব কমিয়ে দিয়েছিলো। হ্যাঁ Nine এ তো একসঙ্গে থাকিনি ধর বেশিক্ষণ ওই পরীক্ষাটা অব্ধি শেষ। তারপরে তো আর ten এ তো এই দু চার মাস আগেই দেখা হলো।

সেটাই তার জন্য সব অনেকজনেই fail হয়ে গেছে তাই তো?

তাহলে অরিজিৎ রা তো

হম অরিজিৎরা তোমার হচ্ছে ওয়াসিম ওরা সব fail করেছে।

ওরা তো ভাবছিলো পরীক্ষা হবে না তার জন্য ওরা পড়াশোনা তো কমিয়ে দিয়েছিলো তার জন্যই হ্যাঁ nine এ তো সবার ভেবেছিলো যে পরীক্ষা হবেই না। যে ঐরকম seven এ তে online এ হলো সেইরকমই হবে। nine এ হয়ে গেলো। হ্যাঁ ওই জন্য শুধু শুধু রয়ে গেলো।

এ তে হলে যে ধর fail করতো তাও মোটামুটি তোমার তুলে দিতো মনে হয় কিন্তু এই nine থেকে মনে হয় তোলায় না। হম nine থেকে তোলায় না ওই যে ওই seven থেকে তুলিয়ে দেয় ওরা।

হ্যাঁ seven eight টা তো ধর তোর lockdown এই চলে গেলো। eight টা তাও মোটামুটি তাও শেষের দিকে একটু ছিল। eight থেকেই তো আমাদের ম মস্তি টা শুরু হয়েছিল।

খেলাধুলায় দৌড়ে দৌড়ে বেড়াতাম কত পড়ছি একেবারে। হ্যাঁ সেটা তো বটেই। তখন তো সেই ধরা হতো না সেই মার্ খেতাম শুধু। তখন তোর একটু পড়াশোনা না করলেও তখন ধর রাতে যেটুকুন পড়েছি ওইটুকুনেই হয়ে গেছে। কিন্তু এখন তো এখন তো আর রাতেও পড়তে বসছি না। তখন দিনেও পড়তে বসতে হবে। এখন তো ভোরেও পড়ছি সবসময় তে এখন মানে বেশি পড়তে হবে যখন মাধ্যমিক আসছে।

কিছু তো করতে হবে না করতে হবে না বেকার বাড়িতে বসে থেকে সেটা তো বটেই উচ্চমাধ্যমিক টা তো দিতেই হবে। এবার মাধ্যমিক টা কোন খানে seat পড়েছে রে আমাদের? আমাদের জয়কৃষ্ণপুর এই পড়েছে।

আমি তো ওসব কোনোদিনও পরীক্ষা টোরীক্ষা দিই নি। সবাই বলে ওখানে guard দেয় তো মনে হয় দেয়। তাহলে আমিতো কোনোদিন পরীক্ষা টোরীক্ষা দিই নি। আমিও তো দিই নি শুনেছি অন্য জনের মুখে। কতদূর কি হয় দেখায় যাক। পুরোনো কথা তো আর বলে লাভ নেই। এখন তিনটে পরীক্ষা টা কোনোরকমে হয়ে যায় তাহলেই হয়।

এটা ধর একটু ভালো করেই পড়েছি এইবার। এই কিছু দিন একটু পড়াশোনা করিনি। এটা একটু দু চার দিন পড়লেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ revision করে নিলেই হয়ে যাবে একবার।

আচ্ছা চলো ঠিকাছে আমি বাড়ি গিয়ে তোকে দেখা তো করতেই হবে তোর সঙ্গে।

হ্যাঁ রাখ।

তুমি বসে গেছো তাহলে তোমরা লিখে নাও আমি জিজ্ঞেস করছি আর ফলে কি সুবিধে হয় তোমাদের লেখার গতি ও বাড়বে আর তোমাদের সাবইলতা ও আসবে কারণ বাংলা লেখা আয়ত্ত করা দুটোই তোমাদের কম তবে আমি শুরু করছি মোট পয়ঁতাল্লিশটি MCQ pattern question আছে বঙ্গভূমির প্রতি কবিতাটি কার রচনা কবি মধুসূধন দত্ত my native language good night এই লাইন টির কবি কে লর্ড কয়রা মাইকেল মধুসূধন দত্তের জন্ম কোথায় এবং কত সালে হয়েছিল আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারী বাংলাদেশের যশোদ জেলায় স্বাগতাড়িই গ্রামে কবির জন্ম হয় উনি কত বছর বয়সে কলকাতায় আসেন তেরো বছর বয়সে তিনি কোন college এ ভর্তি হন হিন্দু college বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কবি কার প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন college এর অধ্যক্ষ দি এল রিচার্ডশন এর প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন কবির একটি চতুর্দশ পদী কবিতার নাম লেখো বঙ্গভাষা মধুসূধন রচিত নাটকের নাম লেখো পদ্মাবতী কবির রচিত একটি প্রহসনের নাম কি একেই কি বলে সভ্যতা মধুসূধন রচিত একটি কাব্যের নাম লেখো কবির পরিচিতিতে তিনটি নাম আছে তোমরা যেকোনো একটি লিখতে পারো আমি বলবো বীরাঙ্গনা আচ্ছা কত খ্রিষ্টাব্দে কবির মৃত্যু হয় আঠারোশো তিয়াত্তর সালের ঊনত্রিশে জুন মৃত্যু হয় কবির রচিত শ্রেষ্ঠ কাব্য কোনটি মেঘনাথ বধ কাব্য কোন মহাকাব্য অবলম্বনে তিনি মেঘনাথ বধ কাব্য রচনা করেন রামায়ণ মহাকাব্য অবলম্বনে কবি বাংলা সাহিত্যের কোন বিশেষ ছন্দের প্রবক্তা অমৃত ছন্দের প্রবক্তা রেখো মা দাসেরে মনে এখানে দাস কে এখানে দাস কবি মধুসূধন নিজেই কি ধরণের কবিতার জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন চতুর্দশ পদী কবিতার জন্য পরমাদ কথা টির অর্থ কি তোমার বাকি পথ এই কবিতার প্রবাস বলতে কি বোঝানো হয়েছে পরবাস বা বিদেশ কবি কার কাছে মিনতি করছেন বঙ্গমাতার কাছে কবি কাকে মতহীন না করার কারখানার কবি বঙ্গমাতার কাছে রক্তিম কোমল পদ্মের মতো হৃদয়কে মতহীন না করার প্রার্থনা করেছেন মধুসূদন কি মিনতি করছেন মধুসূদন বঙ্গমাতাকে তাঁকে মনে রাখতে মিনতি করছেন কবির কোন ভাষার প্রতি আকর্ষণ ছিল ইংরেজি ভাষার প্রতি কবি মধুসূদন কিসে ভয় পান না মৃত্যুতে ভয় পান্ না মধুহীন বলতে কবি কি বুঝিয়েছেন মধুহীন বলতে কবি মধুসূধন হীন বুঝিয়েছেন কোকনদ শব্দের অর্থ কি কোকনদ শব্দের অর্থ হলো মনরূপ রক্তিম পদ্ম

আমরা চলে আসি আঠাশ নম্বর প্রশ্নে দেহ আকাশ কথাটির অর্থ কি দেহ রূপ বাতাস জীবননদে বলতে কবি কি বুঝিয়েছেন

বা মাছি সেই ধন্য নরকূলে কে ধন্য যাকে লোকে ভোলে না নাহিমা দরে সমনে বলতে কী বোঝো যিনি মৃত্যুকে ভয় পান না অমৃত নদে পড়লে কি হয় অমর হয় মনের মন্দিরে বলতে কি বোঝো মন রূপ মন্দিরকে বোঝানো হয়েছে। কহ গো শ্যামা জন্মদেব কাকে বোঝানো হয়েছে শস্য শ্যামলা বঙ্গভূমি বা বঙ্গমাতাকে বোঝানো হয়েছে মোর দেহ দাসী সুবোরোদে সুবোরোদে বলতে কাকে বোঝানো হয়েছে এখানেও বঙ্গমাতা কে সুবোরোদে বোঝানো হয়েছে মানুষে মা যথা বলে মানুষে বলতে কি বুঝ এখানে এখানে মানুষের অর্থাৎ মানস সরোবরের কথা বলা হয়েছে কি বসন্তে কি সরতে কথাটির অর্থ কি কথাটির অর্থ সর্ব ঋতুতে বা সকল ঋতুতে প্রতি যেন স্মৃতি জলে কথাটির অর্থ কি প্রতি যেন স্মৃতি জলে কথাটির অর্থ হলো স্বেরণে থাকা গাছের মজে তব খুব কাছে কবি কি চেয়েছেন কবি চিরস্মরণীয় হয়ে থাকতে চেয়েছেন প্রবাসে দৈবের বসে বলতে কবি কি বুঝেছেন দৈব দুর্ভিপাকের কথা বলতে কবি বুঝিয়েছেন সাধিতে মনের সাধ কবির মনের স্বাদ কি ছিল ইংরেজি সাহিত্যে অমর হতে চেয়েছিলেন। মধুময় কথাটির অর্থ কি মধুময় কথাটির অর্থ মধুতে পূর্ণ কবির ইংরেজি ভাষায় রচিত একটি উল্লেখযোগ্য রচনার নাম লেখো the active lady তাহলে এই রইলো